এর মধ্যে দেখা যাচ্ছে যে এটি আমাদের জলপাইগুড়ি ভোদাগঞ্জ মন্দিরের ওখানকার ভোলে বাবার ছবি।

এটির মধ্যে রাখা যাচ্ছে যে এটি আমাদের জলপাইগুড়ির প্যানাশিয়া আহ ডায়াগনস্টিক এর ওভেতরে ভেতরের রিসেপশন এর রুম।